যে দেখা যাচ্ছে চারটা পরিযায় পাখি।

একটি খেতের মধ্যে একটি সোনা লিখা ট্রাক্টর দাঁড়িয়ে আছে এই ট্রাক্টর -এর উপরে একটি উম তেঁতুল গাছ রয়েছে উমএবং পিছনে।

যে পুকুরে অনেকগুলো গাছ এবং পিছনে অনেকগুলো পাহাড় রয়েছে খুব ভালো দেখা যাচ্ছে ।

কেউ হয়তো নামছে কেউ হয়তো উঠছে ।

ক্যাম্পিং এর ঘর রয়েছে উম এবং পিছনে বাউন্ডারি ওয়াল রয়েছে সামনে --

একটি মাঠ রয়েছে উম একটি জলের ড্রাম ও রয়েছে ।

বিল্ডিং এর সামনে কিছু গাছপালা রয়েছে-এ এবং গেট -এ একটি শিকল ঝোলানো আছে-এ।